এর এইখানে ফুল গুলো অনকে ভালো দেখাচ্ছে | গামলা তে রাখা আছে ফুল গিলা এই গেন্দা ফুল গিলা বটে অনেক ভালো দেখাচ্ছে | গেন্দা ফুল গিলা এইখানে একটা ঝর্না আছে ঝর্না না ফুয়ার্রা বটে ফুয়ার্রা অনেক ধুর লে পানি ফেলছে | এইটার সিন -টা অনেক ভালো প্রিয় লাগছে আমার ।

বিল্ডিং তা সাদা করা আছে | দোতালা বিল্ডিং বটে এইট একটা সাইড -এ গাছ আছে | আর ঐধারে ও অনেক বিল্ডিং বানা আছে | আর ওইখানে দেখতে একটা লোক আছে একটা লোক ঐখানে কাম করছে কি যে কাম করছে ওইটা তো জানিনা ।